এবং কালকে পর্দা রয়েছে এবং উ-ম-ম ডবল অফার -এর যে ব্যানারটি রয়েছে সে-সেটাও আমরা দেখতে পারছি সামনে রাস্তার সেটাও দেখতে পাচ্ছিএকটি উ- বাইক -এর মিররও আমরা দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি ভেতরে একটি লোক যে আ এ.টি.এম. এর সামনে দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য--

আমরা আ এ যে একটি প্লাটফর্মের ছবি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটি মালবাহী গাড়ি দাঁড়িয়ে আছে এবং উম বসার জন্য একটি সিট এবং ওভারব্রিজ আমরা দেখতে পাচ্ছি।

উম এটি সাইকেল এবং উম উম কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং উম শাড়ি হাউস বলে একটি ব্যানার আমরা এডভারটাইজমেন্ট এম ব্যানার দেখতে পাচ্ছি।